অনেক ট্রেন -ও দাঁড়িয়ে আছে। কিছু লাইন দেখা যাচ্ছে যেখানে ট্রেন চলে।

ভিতরে অনেক আ ধরণের স্কুলের -এর আইটেম আছে।

সামনে একটা দোকান দেখতে পাচ্ছি। তার মধ্যে অনেক কিছু রাখা আছে।

উম বিস্কুট কেক ময়দা জল অনেক কিছুই দেখতে পাচ্ছি।

বাচ্চারা বড়ো অনেক নানা ধরণের ব্যক্তিরা এখানে জিনিস কেনা-কাটি করতে আসে ।

এই জায়গাটার মধ্যে হয়তো বাড়ি বানানোর কিছু কাজ চলছে । তার নিচেও একটা ছোট বাড়ি আছে টিন -এর পাশে রেলিং ।

এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি একটা সেলুন যেই সেলুন -এর মধ্যে একটা লোক বসে আছে।

একটি অটো দাঁড়িয়ে আছে হলুদ রঙের। নতুন অটো এনার মানুষ অটো পিছনে দুটো গাড়ি কিনতে আসে।

বিজ্ঞাপনে পুরোনো দিনের বাড়ি। হলুদ রঙের দেওয়াল ও পুরোনো দিনের জানলা কাঁচ দেওয়া।